এটি একটি বাজারের ছবি বলে মনে হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের সবজি রাখা আছে।

সামোনের দিকে একটি সবুজ টেবিল -ও রয়েছে যার উপরে একটি হেলমেট রাখা আছে।

পিছনে অনেক গুলো গাছও দেখা যাচ্ছে।

এ ফটোটিতে একটি মসজিদের ছবি ফুটে উঠেছে যার প্রবেশদ্বারের ওপরে অ্যারাবিকে কিছু লেখা আছে।

এই মজ্জিদটি বেশ কয়েক বছর পুরোনো বলে মনে হচ্ছে।

এটি একটি বেসরকারি স্কুল বলে মনে হচ্ছে।

দোকানের সামোনে কোকোকোলার -এর একটি রেফ্রিজারেটর এবং কিছু কাঁচের বোতল রাখা আছে।

ছবিটিতে একটি দেবতার মূর্তি দেখা যাচ্ছে।

তার পাশের রাস্তা দিয়ে বেশ কিছু মানুষও চলাচল করছে।

ছবিতে একটি সুন্দরভাবে সাজানো ঘরের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিতে একটি শি পার্কের দৃশ্য দেখা যাচ্ছে।

পিছনে একটি হলুদ ও সাদা কালারে ভবনও দেখা যাচ্ছে।

তার পাশে বেশ কিছু গাছও দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি সরু গলির দৃশ্য দেখা যাচ্ছে যেখানে আশেপাছে কাঁচা ও পাকা ইটের ভবন রয়েছে।

এখানে একজন ব্যক্তি একটি যন্ত্র নিয়ে জমি পরিমাপ করছে।

ছবিটিতে একটা ট্র্যাক্টর দেখা যাচ্ছে।

ক্যাফের বাইরের অংশ হলুদ রঙের এবং সুন্দর ভাবে সাজানো।

আশেপাশে আরও কিছু গাছপালাও দেখা যাচ্ছে।

এই গ্যারেজটিতে অ্যা হাইড্রোলিক প্রেস ও নানান ধরনের গাড়ি ঠিক করার টুলও রয়েছে।

এটি একটি স্কুল -এর ছবি বলে মনে হচ্ছে।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাসস্ট্যান্ডের ছবি।

এই ছবিতে একটি সমুদ্রের তীরের দৃশ্য ফুটে উঠেছে।

তার পাশাপাশি সানগ্লাস -ও দেখা যাচ্ছে দোকানের ভিতরে একটি বড় আয়নাও রয়েছে।

ফটো -তে একটি হল ঘর দেখা যাচ্ছে যেখানে অনেক চেয়ার সাজানো আছে।